তো এটার ছাদ দেখা যাচ্ছে ছাদের পিসনে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং -এর পিছনে একটা উম আঃ গাছ দেখা যাচ্ছে বড়ো একটা গা--

এটা কোনো কোনো ফাংশান হচ্ছে যেখানে একটা স্টেজ বানানো আচে স্টেজ -এর উপরে অ্যা স্টেজ বানানো আছে স্টেজ -এর--

এখানে একটা রোড দেখা যাচ্চে রোড -এর ওপরে উম একটা অনেক বড়ো আঃ বিল্ডিং দেখা যাচ্চে আঃ তো বিল্ডিং -টা অনেক--

এটা একটা বাইকের শোরুম দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো বাইক আছে আর একটা ড্রাম দেখা যাচ্ছে তো অনেকগুলো --

বাইক আ বাইকের শোরুম আছে তো বাইক অনেক অনেকগুলো বাইক দেখা যাচ্ছে আর এখানে একজন দাঁড়িয়ে আছে --

বসে আছে তো নৌকো ওরা চালাচ্ছে আর ওপরে অ্যা আকাশ দেখা যাচ্ছে আকাশে--

প্যাকেট -এ প্যাকেট -এ রাখা আছে তো দোকানটা অনেক বড় আ ইলেকট্রিশিয়ান জিনিস আ--

একজন আঁ একজন দাঁড়িয়ে আছে আর একজন বাসে চ উঠছে আর একজন যাচ্ছে --

আর দু'চারজন বাস এর পাশে দাঁড়িয়ে আছে তো ও বাস টা অনেক পুরনো।

জন বাচ্চারা আছে আঁ অনেকজন বাচ্চারা দাঁড়িয়ে আছে --

টেবিল একটা ডাইনিং টেবিল দেখা যাচ্ছে ডাইনিং টেবিল -এর উপরে একটা একটা টিফিন ডাব--

তো একটা গেট দেখা যাচ্ছে একটা ভাঙা গেট দেওয়ালটাও ভাঙা পিছনে --

আ কোল্ড ড্রিঙ্কস জলের বোতল তেল সব কিছু রাখা আছে তো এই দোকানে সবকিছু প্যাকেট প্যাকেটে রাখ --

সব অনেক কিছু জিনিস রাখা আছে তো দোকানটা অনেক বড়ো দেখা যাচ্ছে দোকানের সা আঁ একটা টেবি --

আর একটা আঃ মেয়ে দাঁড়িয়ে আছে তার বাচ্চাকে নিয়ে তো ঘরটা হলুদ রঙের ঘরের ভিতরের মেয়েটা ঢুকছে বাইরের সিঁড়িগুলো লাল রঙের।

তো অনেক বাচ্চার কাছে কাম্পিউটার আছে তো আঃ বাচ্চারা কাম্পিউটার শিখছে সামনেই ট্যা ব্লু রঙের একটা টেবিল আ--

এটা একটা গুফার জায়গা দেখা যাচ্ছে অনেক বড়ো গুফা দেখা যাচ্ছে বড়ো বড়ো পাথর কালো কালো গুফাতে গুফার ভিত --

ভিতরে একটা লেডিস ঢুকে আছে হলুদ শাড়ি পরে আর বাইরে অনেক গুলো ছেলে দাঁড়িয়ে আছে --

গুফার উপরে একটা বড়ো গাছ আছে বড়ো একটা গাছ আর বাইরে অনেক ছেলে আছে ।

এটা একটা কোনো মন্দির এটা একটা কোনো আঃ মন্দির দেখা যাচ্ছে মন্দিরের ভিতরে কোনো ঠাকুর রাখা আছে তো--

মন্দিরের উপরে আ মন্দিরের ভেতরে একটা ফ্যান লাগানো আছে দূরে একটা ব্লু রঙের ঘর দেখা যাচ্ছে।

আছে বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছে আ সাদা রঙের শার্ট পরে।

এটা কোনো একটা দোকান দেখা যাচ্ছে যে তিনটে দোকান আছে তো দোকানের বাইরে অনেক আ স্কুটি বাইক অনেক ভিড় --

আর ওপরে বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে কোনো দোকান হবে --

আঃ ছেলে উঠছে সাদা রঙের শার্ট পরে আর ভিতরে অনেক ভিড় আছে সাইড -এ অনেকজন আছে এটা--

পুরো একটা মন্দির দেখা যাচ্ছে তো মন্দিরটা অনেক বড়ো ।